একজন ব্যক্তির মুখ অস্পষ্ট করা জিমটির দেওয়ালে ড্রিম বিগ লেখা দেখা যাচ্ছে।

টাওয়ার ওপর বিভিন্ন অ্যান্টেনা এবং যন্ত্রপাতি স্থাপন করা হয়েচে।

দেয়ালে বিভিন্ন ডিজাইনের টালস সাজানো রয়েছে।

পিছনের দেওয়ালে ওষুধের তাক ভর্তি।

পিছনে একটি হলুদ দেওয়াল রয়েছে এবং বেশি কিছু গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ঝর্নার পাশে কিছু ছোটো গাছপালা রাখা হয়েছে তা স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে।

যেখানে বিভিন্ন ব্যায়াম করার সরঞ্জাম রয়েছে এবং কিছু লোক ব্যায়াম করছে।

সামনের দিকে একটি রেকে ওজন রাখার মার্বেল সাজানো আছে।

এই ছবিতে বিভিন্ন ধরনের ফুলের মালা দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বিশাল খোলা মাঠ দেখা যাচ্ছে এ--

সম্ভবত এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা আবাসিক ভবন।

প্যান্ডেলের সামনে একজনকে লক্ষ করা যাচ্ছে যে গোলাপী রঙের জামা পরেছে।

দুটি ব্যক্তি সাদা ও গোলাপি রঙ্গের নকশাদার সোফায় বসে আছে।

তারা দুজনই নীল রঙের শার্ট পড়েছেন এবং হাতে ঘড়ি আছে।

টেবিল -এর উপর একটি ফুলের ছবি এবং ডিজাইন যুক্ত টেবিল ক্লথ বিছানো আছে।

নদীর পাড়ে সবুজ ঘাস ও গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্ছে।

ফবিতে একটি হাসপাতালের প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

সবুজ ঘাসে ঢাকা একটি মাঠের মধ্যে একটি ছোট কুঁড়েঘর রয়েছে।

এই ছবিতে একটি ফুলের বাজারের দৃশ্য দেখা যাচ্ছে।

ভবনের সামনে দুটি গাড়ি পার্ক করা রয়েছে যার মধ্যে একটি পুলিশ বা সরকারি ব্যবহারে গাড়ি মনে বলে মনে হচ্ছে।